আমি এক জায়গায় গেলাম গিয়ে দেখলাম দুটো মানে ইয়ে টাইপ এর করা আছে।

তার পিছনে আমি যাব বলে চিন্তা ভাবনা করছি। আমি যে হাল টা টানতে পারছি না।

এ.টি.এম. টা ভিতরে সুন্দর কিন্তু বাইরে দিয়ে অতটা ভালো লাগছে না। রং টং একটু খোলামেলা নেই।

আমি এক জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনে রেল ক্রসিং পড়লো--

অয়াও! কত সুন্দর একটা জায়গা-আ। কত বড়ো পুকু-উর। চতুর সাইড - এ গাছপালা ভর্তি। সাইড - এ ছোট ছোট ঘর আছে।

ঢুকে গিয়ে আ-আ টাকা তুলে নিয়ে বেরিয়ে আসলাম।